তারই ওপরে একটি মেয়েকে দেখা গেছে সে তার হাত অ অ দুটো চুড়ে ঐ ঐ পৃথিবীর মোহনটার উপরে দাঁড়িয়ে আছে।

টব এ খুব সুন্দর করে অনেকটি অনেক গুলো করে টব রয়েছে এবং সেই টব এ খুব সুন্দর করে সাজানো আছে এবং তারই সাথে সাথে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি সখানে লেখা আছে ক্রিকেট জোন এবং তারই নিচে এন্ট্রি ফিস দেওয়া রয়েছে ।

এখানে প্রথমে আমরা একটি স্টেশন এর ছবি দেখতে পাচ্ছি এবং তার- ই পাশাপাশি এ- দেখতে পাচ্ছি - ই- উম- তিন চারটি অটো এবংএ- এ টোটো ইত্যাদি স্টেশন এর বাইরে রাখা রয়েছে।

এখানে আমরা সুন্দর ওয়াটার ফল এর ছবি দেখতে পাচ্ছি। এ তো এ পাথরের গা-আ গা বেয়ে এ সুন্দর ঝরনা টাইপ এর একটা আ জল বয়ে জল বয়ে যাচ্ছে।

তিনি কবে জন্মেছেন এবং তিনি কবে গত হয়েছেন এই সব ইত্যাদি ও লেখা রয়েছে সেতুর নীচে।

এতে যেগুলো হাত হাতে বা বাধা হয় এগুলো সেগুলো রাখা রয়েছে গাছে বাধা টানা রয়েছে ।

এখানে আমরা একটি মেয়ে ম মহিলা ছবি দেখতে পাচ্ছি সে সে তার পোষা একটি লাল রঙের পোশাক অর্থাৎ এ কুর্তি টাইপ -এর পরে রয়েছেন।

যেখানে যেখানে এগুলো হয় রাধানগর মৌলাশোল বাঁকুড়া ইত্যাদি এবং তার সাথে তার বাঁদিকে আমরা একটি গান্ধীজির ছবি দেখতে পাচ--